ও খোলা মাঠআ-আ- ছোট্ট একটি বারা বাড়িসিঁড়িগেট সরু সরু জানালা ।

আঃ এবং লাইট এবং পাখা পরিমাণ জলের বোতল ও পেপার--

মানুষ প্যান্ট তা ধরে সুরত এ_সি প্যান্ট কালো গেঞ্জি